বাইক নিয়ে যাচ্ছে শপিং মল -টা দেখতে দেখতে এবং শপিং মল -এ অনেক পোস্টার লাগানো আছে খুব সুন্দর লাগছে দিনের বেলায় দেখে।

এখানে দেখা যাচ্ছে গ্রামীণ এলাকা। এখানে ছাগল আছে একটা মানুষ বসে আছে এবং কুড়ে ঘর আছে অনেক মাটির ঘর ও আছে পাকা ঘর ও আছে এবং পেছনে পাহাড় আছে খুব সুন্দর।

ইটা একটা খাবারের দুকান। এখানে চিপস লেস কুড়কুড়ে বিভিন্ন রকম চকলেট ডেয়ারি মিল্ক এবং সামনে একটা এ.সি. দেখতে পাচ্ছি।

এটা একটা বড় রেস্টুরেন্ট যেখানে অনেক সুন্দর খাবার পাওয়া যায় এবং রেস্টুরেন্টটার লোগোটা --

এবং খুব সুন্দর লাগছে দেখতে টেবিল থেকে শুরু করে লাইটিং।

এটা একটা রাস্তা-আ রাস্তায় অনেক বড়ো একটা গাছ আছে খুব সুন্দর গাছটা। পাস্-- দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে--

এটা একটা কম্পিউটার সেন্টার । এখানে অনেকগুলো সি.পি.ইউ. মনিটর কিবোর্ড এবং মাউস আছে এবং অনেক গুলো চেয়ার আছে ।